এটি একটি ইংলিশ মিডিয়াম স্কুল যার নাম স্ট্যান্ডার্ড ইংলিশ উম মিডিয়াম স্কুল ।

নিউ দিল্লি অ্যাফলিটিয়েট মানে সি_বি_এস_সি নিউ দিল্লি অনুমোদিত একটি স্কুল ।

এই ছবিটিতে একটি প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে যেখান থেকে ঝর্না ঝর ঝর করে ঝর্না পড়ছে এবং চারিপাশে বন জঙ্গলে ঘেরা একটি সবুজে ঘেরা এবং ঝর্না থেকে একটি নদীর সৃষ্টি হচ্ছে এবং চারিপাশে ভেজা বন জঙ্গলে ঘেরা।

এটি একটি বাজে মাল মুদির দোকান এখানে বিভিন্ন ধরনের বাজে মাল মুদির আইটেম দেখা যাচ্ছে মানুষের নিত্যদিন প্রয়োজন লাগে যেমন- সাবান শ্যাম্পু ইত্যাদি তার সাথে ক-কিছু কসমেটিক্স আইটেমও দেখা যাচ্ছে।

এখানে খাবার দেখা যাচ্ছে খাবারটি হচ্ছে আইসক্রিম এই আইসক্রিমটি তিনটি তিন ধরনের আইস--

এটি একটি কলেজ এর বিলড্রিং এখানে কলেজ এর বিভিন্ন বিলড্রিং কে দেখানো হয়েছে এবং তার সাথে রাস্তা দেখা দেখা যাচ্ছে এবং তার পাশে সুপারি গাছ এবং অন্য ধরনের কয়েকটা গাছ দেখা যাচ্ছে।

এখানে একজন বই বিক্রেতা বই বিক্রি করছে এটি ওনার বইয়ের দোকান এখানে বিভিন্ন ধরনের বই খাতা উম কলম পেন্সিল ইত্যাদি পড়াশোনার সামগ্রী পাওয়া যায় এবং ওনার দোকানে উম একটি গণেশ মূর্তিমাও আছে যেটিকে উনি পুজো করে দোকান শুরু করেন।

এখানে দেখা যাচ্ছে মানুষ জন গঙ্গাতে স্নান করছে এটি মূলত বিহারে ছট পূজা এবং ছট উৎসব এখানে বিহারেরই লোকেরা বিহারী সম্প্রদায়ের লোকেরা মূলত গঙ্গার মধ্যে ডুব দিয়ে সারাদিন ধরে এই পুজোটি করে থাকে তিনদিন ব্যাপী।

এটি একটি খেলনার দোকান এর নাম মোসার্স ষ্টার ভিশান উম।

এটি একটি বইয়ের দোকান যেটি রাস্তার ধারে নিয়ে একজন লোক বই বেচার জন্য বসে আছে।

পিছনে আরেকজন লোককে দেখা যাচ্ছে মূলত এই দোকানগুলি--

মূল বইয়ের দোকানে সামনে থাকে যারা দোকান দিতে পারে না তারা এইভাবে বই বিক্রি করে।

এখানে একটি প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে যেখানে পেছনে দূর পেছনের দিকে পাহাড় দেখা যাচ্ছে এবং

অবস্থিত এবং এই শপিংমলটি খুব সস্তায় জিনিসপত্র পাওয়া যায় এবং খুব--

এখানে দেখা যাচ্ছে যে গানের রিহার্সেল চলছে অর্থাৎ গানের তালিম চলছে।

আরেকজন উহু তিনটি বাজাচ্ছে আরেকজন অন্য একটি বাদ্যযন্ত্র বাজাচ্ছে এবং--

এই দোকানটির নাম ইংরেজিতে লেখা ডি_এস_পি সোডা অ্যান্ড কফি শপ মানে এখানে কফি এবং সোডা পাওয়া যায় এবং তার সাথে চা।

এটি দাঁত দিয়ে বানানো হয়েছে এবং এর উপরে ত্রিপুরার রাজারা বসে।